এখানে আমি একটি অনেক বড় মঞ্চ দেখতে পাচ্ছি মঞ্চ টিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মঞ্চটিতে একটি মানুষ সেখানে দাঁড়িয়ে আছেন।